পাহাড়ের ফাঁক দিয়ে বেশ কিছু আগাছা সবুজ আগাছা দেখতে পাচ্ছি ।

এবং মাঠের মাঝখান দিয়ে একটি ল্যা ল্যাম্প পোস্ট দেখতে পাচ্ছি যেখানে দড়ি ঝোলানো বেশ কিছু জামা কাপড় শুকনো হচ্ছে।

একদিকে পাচিল দেওয়া আছে পাঁচিলটির ওপর লোহার আহা- আহা- লোহার গিল আছে এবং সেখানে কাঁটাতার দিয়ে বেড়া।

আকাশে হালকা মেঘ মেঘে রোদ লেগেছে এক অপরূপ সুন্দর দৃশ্য আমরা দেখতে পাই।

গাড়ি চার চাকা গাড়ি যাচ্ছে এবং ও ও ধারে বোল্ডার দিয়ে বাঁধানো আছে।

এবং এর ভিতরে প্রচুর আমরা গাছ দেখতে পাচ --

উম অ আ কিছু মানুষকে বসে থাকতে দেখতে পাচ্ছি মাঝখানে একটি ফোয়ারার মতো আছে ফোয়ারার চারিদিকে ইটের সুন্দর একটি--

এবং পোল এর দু ধারে ইটের অ্যা আ রেলিং করা আছে ইট দিয়ে রেলিং করা আছে এবং সেখানে একটি ছেলে--

দুটি টেবিল দুটি টেবিল আছে নীল ই কার্পেট দিয়ে উম--

তারি মাঝে একটি গাছের ছবি আমরা দেখতে পাচ্ছি। বাঘটি এ-এ-এ-এ-এ--

এখানে একটি ছবি দেখতে পাচ্ছি।

আছে-এ এবং তাদের চূড়াতে বিভিন্ন রকম কারুকার্য ক দেখতে পাচ্ছি এবং মন্দিরের চারিদিকে লোহার--

ব্যারিকেট করা আছে সামনে বেশ কিছু সুন্দর গাছও দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটি রাস্তার ছবি দেখতে পাচ্ছি যে রাস্তাটি একটি বিল্ডিং -এর কাছে যেয়ে থেমেছে।

ব্যানার -ও টাঙানো আছে এবং স্কুলের ভেতরে বেশ কিছু গাছও আমরা দেখতে পা--

আমরা এখানে একটি পোলট্রি ফার্ম দেখতে পাচ্ছি।

এখানে একটি পুরাতন সৌদ দেখতে পাচ্ছি ।

এবং ও ও সৌধটির চারিপাশে বিভিন্ন রকম সবুজ আগাছা জন্মেছে।

ও দোকানও দেখতে পাচ্ছি। একটি এ এ এ গেটের মাথার মূর্তিও দেখতে পাচ্ছি।

এবং ও ওয়া ও-ও চারিদিকে সবুজ গাছে ভর্তি ।

রয়েছে এবং একটি কারিগর কে দেখতে পাচ্ছি সে তিনি সাইকেল এ এ তৈরি করতে ব্যস্ত।

বি এ বিল্ডিং -টির বারান্দাটা লোহার গ্রিল দিয়ে ঘেরা।

এখানে একটি পাহাড়ি টুরিস্ট স্পট স্পোট দেখতে পাচ্ছি। যেখানে বেশকিছু--

সামনে গোটা মন্দিরটা জুড়ে পাচিল দিয়ে ঘেরা এবং একটি লোহার গেট ও আছে এবং সামনে পাঁচিলের সামনে একটি বৈদ্যুতিক-

এখানে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি সাদা রঙের সামনেতে খুব সুন্দর করে বাহারি গাছ দিয়ে সাজানো আছে এবং রাস্তা --